আর সাদা শাড়ি পরে সবাই দাঁড়িয়ে আছে হে ।

এটাকে কি বলে আ ঘুরতে গেলে যে আ ই গুলো পেতে থাকে --

এবং তারা আ আ লাইন দিয়ে আছে বাচ্চা ও আছে সঙ্গে পরুষ ও ও আছে কয়েক জন ফ্যান চলছে আলো জ্বলছে।

এটাতো-ও এ-একটা ব্রিজ ।

এটা তো ও কোন ঠাকুরের আসন মনে হচ্ছে রাধাকৃষ্ণের --

পিছনে ময়ুর আ ময়ূরের পালক রাখা আছে এবং ফুল দিয়ে সাজানো।

ও একটা তো একটা-আ ডালিয়া ফুল। ওয়ে --

এখানে স্কুল কলেজে -এর পাঠ্য ও পুস্তকও খেলা--

তুলা সামগ্ৰী পাওয়া যায় হাতি বাড়ি মোর।

অনেক টা সুবা চন্দ্র বসুর মূর্তির মতন নিচে একটা লোক বাইক নিয়ে যাচ্ছেন।

এটা সিহ বাসিনিই হবে। খুব সুন্দর।

অ বাস রাখার জায়গা মনে হচ্ছে যেখানে অনেক বাস দাঁড় করানো আছে।

এটা তো মনে হচ্ছে কোথাও কোন অনুষ্ঠান। তো উম বা কিছু একটা হবে- এ কোন কমন --

এটা তো আমার কাছে একটা পা পার্ক -এর মতন বা প্লে গ্রাউন্ড টাইপ -এর কিছু যেটাতে বিশ্বাবাংলার মতন ।

একটা লোগো লোগো মনে জলের মধ্যে একটা পৃথিবী তার উপরে একটা।

বয়স্ক লোক আছেন একজন ছেলে একজন মেয়ে। হয়তো বা এনাদের এনারদের একজন টিচার ।

আ এখানে তো দেখা যাচ্ছে একটি সরস্বতী স্কুল এর মন্ডব।

প্রজেক্টর চালানো বা সবাই প্রজেক্টর এ কিছু দেখছে প্রচুর লোক।